তাছাড়া তারা আর কিছুই জানে না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে, হ্যাঁ, আমার একটু মোটামোটি cooking এর knowledge আছে। আর তাই জন্য সবাইকে বললাম যে আমার উম আমাকে উম আমার সাথে vegetable গুলো কাটতে যাতে তারা help করে, আর আমি তাদেরকে কিছু কিছু জিনিস বলবো সেগুলো যাতে তারা হাতের সামনে এগিয়ে দেয়। ও তাদেরকে বলবো যে কীভাবে রান্না করতে হয় সেটা কিছুটা শিখিয়ে দিলে, আমি ওদেরকে শিখিয়ে দেবো যাতে ওরা in future আমরা যখন আবার একটা group study করবো তখন আমরা এইভাবেই, আহ মানে নিজেদের মধ্যেই সবাই মিলে একসাথে রান্নাটা করতে পারি,

আর ভাবলাম যে যদি fried rice তা একটু mixed fried rice হয় তাহলে তো সেটা একদম খুবই সুন্দর হবে। তো সেই কারণে, আমার ঘরে সবকিছুই available ছিল। খালি chicken আর চিংড়ি মাছটা আমি আমার একটা বন্ধুকে বললাম বাজার থেকে কিনে নিয়ে আসতে। তো তারা কিনে আনতে গেলো, তো তখন আমি other যে veg~ vegetable গুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে আমার বন্ধুদের বললাম যে, কাউকে পিঁয়াজ ছাড়িয়ে দিতে, কাউকে বললাম রসুন ছাড়িয়ে দিতে, আমি others আর যে কাজগুলো রয়েছে যেমন চাল ধুয়ে সেটাকে ভালোমতো করে ধুয়ে সেটাকে ভিজিয়ে রাখা অনেক ক্ষণ আর তার সাথে কী কী জিনিসগুলো লাগবে সেগুলোকে আমি সামনে নিয়ে এলাম। তো তখন আমার বন্ধুরা vegetable গুলো আস্তে আস্তে কাটছে, যেহেতু তারা কোনোদিন এইসব জিনিস করে নি। তো তাদের কাছে এটা new ছিল। সেক্ষেত্রে একটা খুবই আহ মানে নতুন experience আর তাদের তো অতো তাড়াতাড়ি তারা আনাজপাতি কাটতে পারবে না তো সেক্ষেত্রে তাদের time লাগবে। তো সেই time টার জন্যি তো তারা খুব আস্তে আস্তে কাটছিলো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধাই হলো যে আমরা নিজেদের মধ্যে আরো কথা করলাম এবং একটু মজা ঠাট্টাও হলো যে, এ এটা কাটতে পারে না এ এইটা কীভাবে কাটছে। সেই নিয়ে নিজেদের মধ্যে একটা ইয়ার্কি তামাশা করতে শুরু করলাম। তো তখন দেখি যে এই ইয়ার্কি তামাশাটা করছি, নিজেদের মধ্যে একটা মজাও লাগছে এবং অনেক যারা কাটতে পারে না তারা আস্তে আস্তে কাটার চেষ্টা করছে আর এক এক সময় তাদের যে কাটার যে চেষ্টাটা তারা সেটা নাহ অনেকটা হাসিও লাগছিল কারণ তারা কিভাবে হয় নাহ যে আহ একটা ছোটো বাচ্চা যখন আহ সিঁড়ি চড়ার জন্য try করে বা চলতে শুরু করে তখন তারা প্রথম প্রথম

তো এগুলো একটু মজা ঠাট্টা ইয়ার্কি ছিল। কেউ কেউ পিঁয়াজ ছাড়াতে ছাড়াতে, পিঁয়াজ কাটতে কাটতে তাদের চোখ দিয়ে জল পড়ছিলো পিঁয়াজের ঝাঁজের জন্য। তো সবাই বলছে আহ এরকম কথা বলছিলো নিজেদের মধ্যে তো সেটা একটা ঠাট্টা-তামাশা মজার ছিল, আর খুবই ভালো লাগলো। তো তারপর আমার বন্ধু যাকে আমি চিংড়ি মাছ আর chicken কিনতে পাঠিয়েছিলাম, সেগুলো নিয়ে এলো। তো আমি chicken টাকে ভালো করে ধুয়ে সেটাকে ছোট ছোট piece এ কেটে নিলাম, কিছুটা। যেটা আমার fried rice তৈরী করতে use করবো। তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে, চালটাও আমাদের ভেজা নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা উহ preparation টা শুরু করবো। তো first এ একটা কড়াই মধ্যে, কড়াইটাকে উনুনে চাপানো হলো এবং সেটার মধ্যে তেলটা গরম করতে দেওয়া হলো। তেলটা যখন গরম হয়ে গেলো যে সবজিগুলো আমি কেটেছিলাম উম সেগুলো আমি হালকা করে fry করে নিলাম। মানে হয়তো পুরোটা fry হবে না মানে

আমি যে চিকে উহ চিংড়ি মাছগুলো এনেছিলাম সেটাকে ভালো করে সাজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে chicken গুলোকে ছোট ছোট piece করে কেটেছিলাম সেগুলোকেও কড়াইর মধ্যে ভালো করে আস্তে করে আঁচ দিয়ে খুব সুন্দরভাবে ভাজলাম যাতে chicken টা ভিতর থেকেও সেদ্ধ হয়। তারপর আমি ওই chicken এর মধ্যে যে vegetable গুলো ছিল তারপর কাজু কিসমিস এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইটাকে ভালো করে কড়াইর মধ্যে নাড়তে লাগলাম। তো জিনিসটা mixed হয়ে একটা আলাদা ধরণের গন্ধ বেরোচ্ছিল। আর খুব সুন্দর একটা taste ও এসেছিলো। সেখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম, দিয়ে যে চালটা ছিল সেই চালটা আমি ভেজাতে দিয়েছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিলাম। তারপর চালটা যেই ভিজে গেলো উহ চালটা দিলাম মানে চালটাকে আমি একটা জায়গাতে আগে সিদ্ধ করে নিয়েছিলাম fifty percent মানে চালটা একদম শক্ত-শক্ত থাকবে যাতে সেটা গোলে না যায়, তার ফলে যদি চালটা গোলে যেত তো আমার নাড়তে অসুবিধা হতো। আর ওটা ভালোমত mixed হতো না। তো সেই কারণে আমি চালটাকে

আমি সেই চালটা আর ফ্যান ঝেড়ে নিয়ে দিয়ে ওইটার ওইটাকে আমি একটা আহ একটা ঝুড়ির মধ্যে ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে ওর মধ্যে কোনো ফ্যান না থাকে। তারপর ওইটাকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে wash করে নিয়েছিলাম যার ফলে চালটার মধ্যে যে একটা জায়গায় রাখার ফলে যে একটা heat থাকে সেটার ফলে চালটা আরেকটু গোলে যেতে পারে, সেই জিনিসটা যাতে না হয়। তারপর আমি ওই চালটাকে আস্তে করে ছেঁকে নিয়ে একটা জায়গায় রাখলাম। দিয়ে যখন ওই কড়াইটায় ভালো মতো নাড়া হয়ে গেছিলো তখন ওই সব্জি, chicken চিংড়িমাছের মধ্যে এই চালটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জায়ফল আর জৈত্রি গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আর একটা কথা যখন আমরা চালটা সিদ্ধ করছিলাম তার মধ্যে আমরা এতটা পরিমাণেই নুন দিয়েছিলাম যেটা চালগুলোর মধ্যেও নুনটা থাকে যাতে আমাদের extra নুন পরে add করতে না হয়। তো এরপর আমি চালটাকে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে ওটাকে ভালো করে কড়ার মধ্যে ওতে তখন আমাদের gas এর oven টা একদম সিম করে দিতে হবে মানে খুব আস্তে থাকবে যার ফলে চালটা বেশি গোলে না যায় বা লেগে না যায়। তো সেক্ষেত্রে আমার একটু সুবিধা থাকবে কী জিনিটা খুবই সুন্দর ভাবে

চাইছিলো যে try করুক তো সেটা আমরা একসাথে try করলাম এবং প্রত্যেকে বললো যে খুবই সুন্দর হয়েছে এবং অনেকেই এই recipe টা তারা note down করে নিলো। বললো যে তারা কোনোদিন রান্না করেনি তো

তৈরী কোরে তাদের বাড়ির লোকেদের surprise দেবে, এতে তারা খুবই আনন্দিত হবে এবং তাদের কাছে খুবই ভালো লাগবে। আর জিনিসটা খুবই সুন্দর ছিল তাই জন্য তাদের খুব ভালো লেগেছে এবং তারা খুবই সুন্দর ভাবে এই জিনিসটা দেখেছে, এটা আমার খুব ভালো লাগলো এবং আমরা সবাই মিল ওটাকে খেলাম। খেয়ে-দেয়ে আমরা প্রত্যেকে যে বাসনগুলো আমরা use করেছিলাম সেগুলো সব মাজলাম একসাথে। এবং তারপর আমরা আমাদের যে group study র notes গুলো ছিল যে যে জিনিস গুলো আমরা কাজ করবো সেগুলো আমরা discuss করলাম নিজেদের মধ্যে। তারপর ঠিক করলাম যে আমার আমরা next কোনদিনকে আবার meet করবো, যেদিনকে meet করে আমরা সব কিছু ঠিক-ঠাক মতো করে নিতে পারি, যার ফলে তাদের কোনো অসুবিধা না হয়

সাথে কবে তারা আমরা free যে আমরা সেই দিন কে meet up করে project টা ready করে নিতে পারি এবং প্রত্যেকের মধ্যে কাজটা divide করে দেওয়া হলো। যে এ এই টুকু অংশে কাজ করে এবং তার detail information দেবে

আমরা পরের সপ্তাহে শুক্রবার ঠিক করলাম, আহ যেহেতু আমাদের শনি রবি ছুটি আছে তো আমাদের সেই দিনটা যদি একটু late ও হয় আমাদের মধ্যে কোনো অসুবিধা হবে না। এবং আমরা খুবই সুন্দর ও ভালো ভাবে, নিজেদের মধ্যে এই জিনিসটা duscuss ক'রে project টা ready করতে পারবো। আর আমাদের কাছে আহ মানে একটা যথেষ্ট time রইলো যেই time টার মধ্যে আমরা সেই কাজটি খুবই তাড়াতাড়ি ও ভালো ভাবে submit করতে পারবো। তো এই জিনিসটা খুবই সুন্দর ও খুব ভালো ছিল। hello নাসরিন hii রুপালি কেমন আছো? হুম ভালো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে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

তোমার কেমন কাটতাসে?

তো আমরা একটা কথা বলবো আজকে topic হলো health

স্বাস্থ্যের সম্পর্কে

তো তুমি তোমার স্বাস্থ নিয়ে কি ভাবো কি ভাবে তুমি তোমার স্বাস্থ ঠিক রাখো maintain করো একটু বলো শুনি হুম স্বাস্থ উম সে সব তো সাধারণত একজন বেক্তি শারীরিক সুস্থতার নির্দেশ করে তবে এটি এর চেয়ে বেশি সুস্বাস্থ বনের মাঝে থাও রুপালি আমি মনে করি হ্যাঁ আমিও একটি বিজ্ঞ প্রবাদ আছে যা আমি পুরোপুরি বিশ্বাস করি উক্তিটি হল স্বাস্থ্যই সম্পদ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 একজন সুস্বাস্থ্য মানুষ সবসময় সুখী হয় একদম ঠিক সুখী বলতে তোমার মনে করো আহ য অসুস্থ থাকো শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তোমার ধরো তুমি কোন কাজে তোমার ভালো লাগবে না করতে কিংবা তুমি উৎসাহ পাবানা আর যখন তুমি সুস্থ থাকবা শারীরিক সুস্থতা থাকবে তোমার মধ্যে তখন তুমি সব কাজই করতে উৎসাহ বোধ করবে এটাই একটাই সুস্থ একটাই সুস্থ মানুষ শরীরের মধ্যে নিহিত থাকে মন একটা সুস্থ মন নিহত থাকে নিজেকে সুস্থ রাখার জন্য আমি স্বাস্থ্যবিধি মেনে চলি তাই নাকি তো তুমি কি কিছু সাস্থবিধি মেনে চলতেছো বলো স্বাস্থবিধি না মেনে fit থাকা যাই না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

যেমন ধরো তোমার যে সকাল সকাল রাত্রে ঘুমাতে যাওয়া আবার তোমার সকালে ভোর বেলা ঘুম থেকে ওঠা তার পাশাপাশি তোমার ব্যায়াম করা শো~শরীরে শারীরিক কসরত করা দেন তার পাশাপাশি আমাদে অবশ্যই গুচ্ছ করে করে খাবার খেতে হবে তাই না রাত্রে যে সুষম খাদ্য গ্রহণ করা গ্রহন করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের মানে স্বাস্থ্যের ফল মানে আমাদের শো~শরীরে কিছু ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে আমাদের সুষম খাদ্য পুষ্টিকর খাবার vitamin যুক্ত খাবার মানে এসব খাবার আমাদের আবার দেখা যাচ্ছে সময়মতো সব কাজ করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা বা তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আমাদের হরে সেই নিয়ম করে হাটা ব্যায়াম করা এগুলো আর কি করি আমি আসলে দেখো যে কি বুঝি যে শরীরে সুস্থ অবস্থা আমাদের এই শরীর ভালো থাকলে দেখো মনও ভাল থাকে এবং আমরা

হ্যাঁ সুষম খাবার খাদ্য বলতে আমি সেই খাবারগুলিকে বোঝাই হ্যাঁ ওটাই বলতে চাইছি যা আমাদের পর্যাপ্ত শক্তি

হুম অবশ্যই

আমরা সবজি পাবো সুস্থ থাকবো দেখো যে উম সুস্থ তো থাকবে তুমি কি করে দেখো প্রত্যেকটা খাবারেই তোমার দেখো হলো ভেজাল মানে formalin দেওয়া থাকে তাতে তুমি পুষ্টিকর খাবারের কথা বলতেসো সুষম খাদ্য খাবা তা বাজারে গিয়ে দেখো যে মানে প্রায় প্রতিটা সবজিতে দেখো formalin use করে করে না বলো

হ্যাঁ ওটাই যে ওটা আমাদের কি করতে হবে যে আমরা বাসো~বাজার থেকে এজে ফল পের কিনে নিয়ে আসি তো ওই ফল টলে কিন্তু উপর দেখে তারা spray করে রাখে যেন ফলটা কি থাকে মানে অনেক খুন ধরে সতেজ থাকে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 আগাতে কেমন একটা মানে ধুই না ধুই কি বলো আমরা কি করি ফলটা আনার পরে এটা কুতাও then আমরা খাওয়া শুরু করি কিন্তু দেখো এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর রোগ তুলতে পারে পরে

জি জি এটা করা যাবে না ওটা বাজার থেকে নিয়ে আস্তে হবে ওটা ভালো ভাবে পরিষ্কার করতে হবে ধুয়ে তার পর ভালো পাত্রে রেখে যে পাত্রে আমরা খাবো রেখে সেই পাত্রটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই একটা জিনিস খাওয়া যাবে তা নাহলে তো খাওয়া যাবে না খেলে তো ওটা অস্বাস্থকর হয়ে যাবে হুম আবার দেখো যে junk food পাশাপাশি তৈলাক্ত খাবার যেটা আমরা বুঝি দেখো ওটা লোভনীয় খাবার কিন্তু যে আমরা দোষী restaurant এ রাস্তা দিয়ে যাওয়ার সময় কিংবা restaurant তো থাকে আমরা যাই খাওয়া দাওয়া করি

জি ঠিক বলেছো এটা

জমা করে রাখা আছে কিন্তু আমরা কিন্তু দেখো ওটা কিন্তু জানি না জানি কি বলো না জানি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

এই টাই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 আমাদের শরীর গঠন করার জন্য যা যা প্রয়োজন আর কি ছটা ছটা প্রকারের ভাগ করা হয়েছে যেমন ধরেছে carbohydrate এক

দুই protein তিন খনিজ পদার্থ চার চর্বি পাঁচ এবং vitamin ঠিক থাকার জন্য আমি সব সময় সুষম খাবার খাওয়ার চেষ্টা করি এবং এই উপাদান গুলোর হ্যাঁ এই এই উপা উপাদান গুলো কোনো একটি অভাবে আমরা স্বাস্থ ভালো রাখতে পারি না বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো এই ছটি উপাদান আমাদের অবশ্যই থাকতে হবে নাহলে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

উপস্ত ছাড়া কেও কাজে মানে ভালোকরে মনোরোবেস করতে পারে না তাই না

আবার দেখো যে জীবনে সুখী হতেচাও সফল ও ধোনি হওয়ার জন্য আমাদের প্রত্যেকের সুসাস্থ বজায় রাখা কিন্তু উচিত

হ্যাঁ পৃথিবীতে অসুস্থতার চেয়ে কম অভিশাপ আছে বলো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

ঠিক

জি জি একজন দরিদ্র সুস্থ মানুষ ধনী অস্বাস্থ্যকর মানুষের থেকে বেশি সুখী এটা মানো অবশ্যই মানি তারপর দেখো যে যে আমরা যে আহ মানে সুস্থ থাকবো মানে আমরা আমাদের কারণে কিন্তু নিজেরা অসুস্থ হয়ে পড়ি নিজেরা নিজের ঠিক মতো আমরা মানে স্বাস্থকর খাবার খাইনা দেখো এখন কার

সচল হয় ভালো কাজ করে আমরা যেকোন মনে করো ব্যায়ামটা নাকরি তখন এই পেশি গুলো আমাদের হাড়গুলো ক্ষয় হবে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে মানে অকার্যকর হয়ে পরে এক কথায় আমরা বলতে পারি তখন দেখো আমাদের নানা সমস্যা হয় এই যে আমাদের হাতে ব্যাথা করে আমাদের পায়ে ব্যথা করে আমাদের হাতে ব্যথা করে হাতের গিরায় গিরায় ব্যথা করে তাই না ওই calcium এর অভাবে যেটা হয় জি জি জি জি

এই কারণে অনেক সুস্থ হতে পারি বিশেষ করে এই গুলির দিকটা আমাদের বেশি follow রাখতে হবে

ওটাই আহ মানে সুস্থতা মানে স্বাস্থই সম্পদ এই জন্যই বলে স্বাস্থই সম্পদ তোমার স্বাস্থ ঠিক নাই তোমার কিছুই ভাল লাগবে না তুমি কোন কাজও করতে তুমি আগ্রহ আগ্রহ থাকে না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 জি স্বাস্থই সকল অর্থ এবং সম্পদ এটাই আরকি ওটাই

জি জি সকাল সকালে আমি গুমাতে যাই আমি দশটার আহ দিকে ঘুমাই যাই আবার দেখা যাচ্ছে সকালে উঠে পড়ি এবারে এই কি নিয়ম মেনে চলি আর কি আমাদের আমার একটা নিয়ম আছে

কি নিয়ম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 সংবেদনশীল আরকি এবং সমাজের সুস্থতার অবস্থা সুস্বাস্থ্যের জন্য আমাদের এমন খাবার খেতে হবে যেন সকল খাবারের পুষ্টি থাকে হ্যাঁ অবশ্যই আমাদের এমন খাবার গ্রহণ করা উচিত জি আমাদের শরীর কে tight রাখার জন নিয়মিত ব্যায়াম করতে হবে হ্যাঁ এটাই টুং কি করো ব্যায়াম

ও ভালো হ্যাঁ ব্যায়াম আমাদের অবশ্যই আমাদের ব্যায়াম করতে হবে এটা আমাদের অবশ্য বেশি ফল এবং শাকসো~শাকসবজি খেতে হবে এবং junk food থেকে এই junk food এড়ানো উচিত এটাই আর কি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 ওটাই আরকি তাহলে আমরা সর্বোপরি কি বলতে পারি সর্বোপরি আমরা বলতে পারি যে আমাদের কোনো ভাবে সাস্থ জি মানে অসুস্থ ভাবে মানে স্বাস্থ্যের হ্যাঁ ওটাই আরকি আবার আমাদের আমাদের অবশ্য পরিস্কার পানি পান করতে হবে এবং চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তাহলে আজকে আমরা অনেক কথায় বলাম কথা বলবো ঠিক আছে আজকের মতো এখানেই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

Hi

তারপর কী অবস্থা? boring

হ্যাঁ।

জনগনের ওপর করে এই যে তোমার মনে করো আমাদের ইস্থান আছে দর্শনীয় ইস্থান উত্তরে মনপবন বঙ্গ জল তাইনা? করে? বঙ্গজল বলি এটার কী একটা অবস্থা?

কথায় বললাম না যে সব জায়গায় হচ্ছে যে ব্যাবসা। এটাই তো ওদের কাজ হচ্ছে কীভাবে ব্যাবসাটা চালায় যাবো ঠিক আছে? তো এইখানে দেখতেছি couple জাইতেছে ওইজন্য ওরা অভাবে রাইখে দিছে কারন এরা তো আসবেই আর এরা যদি না আসে আমাদের ব্যাবসা হবে না তো এদের, এদের আসা, আসা জায়গা যেগুলা কাজ কাম করে এগুলার জন্য আমাদের বেবস্থা করতে হবে তাইজন্য এগুলা এরকম করে দিছে। আসলে ওখানে couple রাই বেশি যায় তাইনা? ওখানে তো দেখার মতো তো কিছু নাই মানে সেই পরিস্থিতি নামি মানে সামনে ঢুকতে, তেই gate, gate এর সামনেই পাখি toilet করে গন্ধে হাগ মানে poty করতে করতে হাগু করতে করতে সাদা হয়ে গেছে road এমন অবস্থা road এ চুন করতে হয়নি extra করে গাছ গাছালিতে।

এখন গাছেন নীচে ছাউনি system paper দিয়ে এ করে দিছে গাছ

আমি যাইনি তো অনেক দিন ধরে দেখিনি না করছে এখন মানে ওইযে করেনা হয়তো বলছে পরে মানে যেখান থেকে শুরু গাছ যেখান থেকে পাখি করে ওখান থেকে একদম ইয়ে পর্যন্ত মানে উপর দিয়ে ছাউনি system করেছে এখন আর পড়ে না।

তার মধ্যে যে দুর্গন্ধ মানে,

ওইতো সময় pass সব time pass করতে যায়। মাঝে মাঝে আবার গেলে আবার দেখা হয় যে ওখানে যে picnic ও বসে ওই আছে আপনার আপনার mental থেকে আসে ওইদিক থেকেই আসবে এসব ভালো মানুষ তো আসবেনা। দূর সেদিনকে তো অনেক দিন হয়ে গেছে তাও এক মাস বেশি হবে তো গেছিলাম friend রা মিলে তো দেখেছি ওখানে দুই bus ওই সিরাজগঞ্জ কোনো একটি প্রতিষ্ঠান থেকে তারা আসছে picnic এ জিজ্ঞেসা করতে কী দেখতে আসে আমি এটাই বুঝলাম না হ্যাঁ আসে কী করবে? তারপর আমাদের ভালো ভালো ইস্থান আছে।